সেলুন -এর দোকান আছে দোকানে-এ অনেক কিছুই আছে চুল কাটার জন্যে আবার একটা ছেলেকে হুম ডিসাইন করে চুল কেটেছে পাশে আবার একটা ছেলে আছে হুম ঘরেনা দোকান টার ভিতরে অনেক রকমের জিনিস আছে।

এ মালদা শহরের রাস্তার পাশে অনেকগুলো উম দোতলা বাড়ি আছে টাওয়ার আছে রাস্তাটা। রাস্তার পাশে বাড়ি আছে দোকান আছে--

রাস্তা আছে রাস্তার দুই পাশে গাড়ি দাঁড় করানো আছে রাস্তার সামনে--

রাস্তার পাশে গাছ আছে বাড়ি আছে রাস্তার মধ্যে টাওয়ার আছে বাস চলছে রাতে।